হ্যাঁ, তুমিও। Hello অসিত হম বল কলিন

এই চাকরির ব্যাপারেই কিছু যদি খোঁজ খবর পাওয়া যায় সেই নিয়েই আর কি খোঁজ খবর করছি একটু search করছি internet এ

না সেরকম তো কিছু পাইনি আমি, তুই কি কিছু পেয়েছিস? না আমিও সেরকম কিছু পাইনি। তো ঘেটে ঘুটে দেখছি এই naukri dot com হম monster এই সমস্ত গুলোতে c. v. দিয়ে রেখেছি দেখা যাক কিছু হয়ে নাকি। আচ্ছা আমিও তো কিছু আহ c. v. দিয়ে রেখেছি কিন্তু কোনো জায়গা থেকে কোনো ডাক আসছে না বা কিছু jobs নিয়ে খুব সমস্যা কারণ jobs মনে হচ্ছে create হচ্ছে না লোকজন জনসংখ্যা বেড়ে গেছে কিন্তু কাজ পাওয়া যাচ্ছে না। তো এমনি পড়াশোনা preparation কেমন চলছে? চলছে মোটামুটি চলছে এবার দেখা যাক কোনো যদি form টার্ম বেরোয় তো সেগুলো আর কি fill up করতে হবে হম তো আমি শুনছিলাম এই রেলের নাকি ছাড়বে notification এরকম ছাড়বে এরকম কিছু কি তোর কাছে কোনো খবর টবর আছে? রেলের group এ হম আমিও শুনছিলাম যে group D নাকি ছাড়বে রেলের তো দেখা যাক কবে ছারে ছাড়লে তো ভালোই হয়ে কারণ অনেক আমাদের মতো ছেলে পিলে বসে আছে একসঙ্গে তাহলে আমাদের কাজের ও দরকার আর সরকারি চাকরি হলে খুব ভালোই হয়ে হম হম আচ্ছা সরকারি চাকরির ও private এ কিছু কি মানে খোঁজ খবর নিয়েছিস? private এ তো কোনো খোঁজ খবর বলতে কি আহ private তো reference ছাড়া পাওয়া যাবে না মানে মুশকিল - আহ বন্ধু বান্ধব বা দাদারা যারা কাজ করে তাদের কাছে reference ছাড়া তো খোঁজ আমি পাচ্ছি না তোর কাছে কি চেনা জানা বা কেও আছে যে reference দিতে পারবে বা এই কাজ দিতে পারবে এরকম কিছু থাকলে কিন্তু জানাস হম আমি একটা খোঁজ পেয়েছি মানে আমার এক দাদা আর কি করছে ওখানে আহ অনেকদিন ধরেই সে বলছে ওইখানে একটা c. v. দিতে tech mahindra তে ঠিক আছে ওইখানে একটা A. I. project এর উপরে কাজ হচ্ছে তো ওইখানে বলছে যে একটা c. v. দিতে ওইখানে কিছু আহ মানে vacancy হতে পারে

হ্যাঁ হ্যাঁ যদি হয়ে তাহলে আহ দেব কারণ বসে না থাকার থেকে হ্যাঁ কাজ করা তো অনেক ভালো তো যদি হয়ে তাহলে অব্যশই কিন্তু আমাকে mail টেল বা কি procedure আছে সেটা কিন্তু জানা হম procedure বলতে যেইটা বললো যে ওইখানে গিয়ে c. v. টা জমা দিতে হবে আহ তো তারপরে আর কি ওরা call করবে আচ্ছা তো কাজ কি office এ হবে না work from home এরকম কিছু কি তোর কি জানা আছে তোর? ওদের দু রকম কাজই আছে ঠিক আছে মানে work from home আরআহ work from office এবারে মানে কাকে কোন project এ দেবে আর কে work from home পাবে বা কে work from office সেইটা মানে office ই আর কি decide করে

home যদি পাই বা যদি ধরে রাখো যে পেয়ে যাওয়া যায় work from home তাহলে তো আমাদের অনেক safe হবে যাতায়াত খরচা বলো বা tiffin খরচা বলো বা আরো others একটা খরচা আছে daily কার সেই জিনিসটা একটু save হবে সে তো হবেই work from home হলে তো খুবই ভালো যদি work from home নাও পাও work from office ও হয়ে তাহলেও ওদের বললো যে cab রয়েছে তো সেই cab এ করেই আহ office এ পৌঁছে দেবে বা আমাদের একটা location পর্যন্ত আর কি পৌঁছে দেবে একদম হয়তো বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে না কিন্তু হয়ে তো দেখা গেলো দেখা গেলো হয়তো আর কি দম দম স্টেশন এর ওইখানে পৌঁছে দিলো বা কাছা কাছি কোনো একটা বড়ো স্টেশনে আর কি পৌঁছে দেবে এরকম আর কি cab রয়েছে ও তাহলে তো বেশ ভালোই হয়ে তো একটু দেখো খোঁজ খবর নিয়ে দেখো যদি হয়ে তাহলে আহ ঢুকে যাবো আর কেমন কি দেবে সেরকম কিছু জানা আছে? যে কত কি দেবে

একটু কম আছে সেটা project এর উপরে মোটামুটি ধরে রাখা যায় ওদের আহ আহ twenty thousand up আছে আর কি salary যেই project ই হোক না কেন

যাক তাহলে তো অসুবিধা নেই আর করা যেতে পারে একটু খোঁজ খবর নিয়ে দেখো আর কবে যেতে হবে বা কবে c. v. দিতে হবে সেই ব্যাপার গুলো একটু

হ্যাঁ আমি তো এই আহ পরশু দিনই যাবো ভাবছি তোর সময় হবে পরশু দিন তাহলে পরশু দিন একসঙ্গে গিয়ে c. v. টা জমা দিয়ে আসবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই

সে তো c. v. জমা দিতে হবে c. v. জমা দিলেই হবে না ওদের কিন্তু একটা written পরীক্ষা হয়ে ঠিক আছে ওইটার জন্য একটা preparation লাগবে ভালো মতনই বেশ মানে G. I. এর উপর maths এর উপর বেশ ভালো একটা preparation নিতে হবে না হলে ওদের আহ মানে ওইআহ question গুলো answer দেওয়া খুব tough

ঠিক আছে অসুবিধা নেই সেগুলো preparation নিয়ে নেবো আর এমনিতে তো আমরা মমম পড়াশোনার মধ্যে আছি আহ preparation তো চলছেই বা নিচ্ছি হম অন্য অন্য job এর জন্য তো এগুলো তো আমরা habituate হয়ে আছি হ্যাঁ সে তো ঠিক আছে G. I. maths না হয়ে হয়েও গেলো তার পরে আর একটা ব্যাপার হচ্ছে interview র সময় ওদের একটা group talk হয়ে ঠিক আছে ওইটা নিয়ে কিন্তু আমাদের বিশেষ আর কি জোর দিতে হবে না group talk টা তো আমাদের life এ তো সেরকম একটা আহ হচ্ছে না

আচ্ছা ঠিক আছে হয়ে যাবে অসুবিধা নেই আর এছাড়া কি অন্য কোথাও কোনো খবর আছে

ও এই তো দেখা যাক তাহলে এখানেই দেখা যাক কি হচ্ছে এইটাতে একটুখানি বা বা মানে মনো নিবেশ করছি এরপর side এ আহ তো preparation

আর সেই সঙ্গে আমি মানে উম উহ সরকারি চাকরির জন্য চেষ্টা টাও করতে থাকবো

কতদিন আর এই এই ভাবে চলবো টাকার ও দরকার আছে বয়েস হচ্ছে তবে আমি দেখছিলাম news এ ওই মম আমাদের সরকার মানে বলছে কর্ম সঙ্গস্থান অনেক হবে সামনে অনেক job আছে এরকম কিছু না news আর কি শোনা যাচ্ছিলো তো এর সম্বন্ধে কি তোর কোনো কি আছে শুনেছিস এরকম কিছু?

কাজ মানে form টার্ম কবে কি বেরোবে তার তো কোনো আহ জানা শোনা নেই এম আজকে হয়ে তো বলেছে কর্ম সংস্থান হবে দেখা গেলো দশ বছর পরে গিয়ে কোনো form টার্ম বেরোলো বা কর্ম সংস্থান টা হলো আহ সেটাই তো এটা বড়ো একটা সমস্যা আর আমিও চাইছি তাড়াতাড়ি কিছু একটা করতে তো সরকারি হলে খুব ভালো হতো যে কোনো একটা সরকারি আহ খুব আশা বাদী ছিলাম যে সরকারি একটা কিছু পাবো আহ যে পরিমানে পরিশ্রম করছি আহ পরিশ্রম তো করছি কিন্তু form যদি না ছারে তাহলে তো কিছু করার নেই না আমাদের হাতে হ্যাঁ সে তো বটেই মানে form টা তো ছাড়তেই হবে না হলে পরে তো কোনো দিকে কোনো chance আহ করতেই পারবো না আর এছাড়া সরকারি কোনো আর notification আছে? তোর কাছে কোনো খবর সবর আছে যে চ ছাড়বে এবার এরকম কিছু হম একটা খবর শুনছিলাম যে আহ bank এর আহ ছাড়বে সেটা হচ্ছে আহ পাঞ্জাব bank এর একটা নাকি vacancy হওয়ার chance আছে তো ওইখানে form ছাড়তে পারে পাঞ্জাব national bank তো আর তো এই কোন post এর এই জন্য ছাড়ছে কিছু notification দিয়েছে কিছু কি? clerical এর জন্য ও apply করবি তা হলে? হম হম apply করার তো ইচ্ছা আছে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ করতে হবে তাহলে apply যদি ছারে তাহলে আমাকে কিন্তু জানাবি অব্যশই হ্যাঁ সে তো জানাবোই আর job তো পাওয়া এখন দেখি কি হয়ে না হলে এদিকে কিছু একটা করতে হবে কোনো কিছু এদিকে কোনো আমাদের মানে কি বলবো

হম নতুন কোনো কল কারখানা হলে পরে আহ শিল্প হলে পরে তখন না হয়ে মানে কর্ম সংস্থান হবে কিন্তু কিছুই তো সেরকম হচ্ছে না উল্টে সব বন্ধ হয়ে যাচ্ছে mill টিল গুলো হম হম হম এই যে এখানে মম শুনছিলাম যে আহ তাজপুরে না কোথায় একটা প আদানির পড হওয়ার কথা ছিল

না সেই নিয়ে কিছু শুনিনি আমি ও আমি তো শুনছিলাম একটা আহ পড হওয়ার কথা ছিল তো পড টা হলে মনে হয়ে একটু কর্ম সঙ্গস্থান হতো আমাদের বেকার ছেলেরা হ্যাঁ job টব পেতো তো সেইটা মনে হয়ে আর এখন হবে না

এদিকে share market এর অবস্থাও খুব খারাপ সব নিচে নেমে যাচ্ছে ধার ধারিয়ে হ্যাঁ মানে ভারতের অর্থ নৈতিক অবস্থার হালটা আর কি খুবই খারাপ যাচ্ছে হম হম হম এই দিকে আমাদের হালি শহরে তো একটা রেল এর কারখানা হওয়ার কথা চলছিল কয়েক দিন মানে আহ মানে কয়েক মাস বেশ জায়গাটা পরিষ্কার টোরিস্কার করাচ্ছে সমস্ত কিছু আহ করলো

তাহলে ওই খানে যদি সেটা চালু হয়ে যায় তাহলে সেখানেও কর্ম সংস্থা অনেক হবে কর্ম সংস্থান হতো কিন্তু মম সেই সব কিছুই আর হলোও না এখন আর কোনো খবর সবরি নেই এই হচ্ছে সমস্যা মমম করা দরকার আমাদের এদিকে তো যেগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমাদের এখানে jute mill যেগুলো ছিল পাট তৈরী হতো শুকিয়ে তৈরী হতো হম সেই সমস্ত mill গুলো দেখছি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে লোকে পাট চাষ এখন খুব কমই করছে আর সেই সব mill গুলো বন্ধ হয়ে যাওয়াতে কর্ম সঙ্গস্থান মানে লোক পাচ্ছেনা আর কি মানে লোক কাজই পাচ্ছে না হ্যাঁ কর্ম সঙ্গস্থান হবে কি আর ওইটা লোক ছাটাই হচ্ছে না না এগুলো তো একদমই ঠিক হচ্ছে না মানে ছাটাই হচ্ছে মানে তো আরো বেকারের সংখ্যা আর কি বেড়েই চলেছে আরো হম হম যত দিন যাচ্ছে তত বেকার বেকারত্ব বাড়ছে আমাদের এখানে আমাদের মতন এই সাধারণ মানুষ যারা যে কি করবে সেটাই বুঝতে পারছি না হম কি করে খাওয়া যাবে সেটা একটা বিশাল চাপ। তবে আমি ওই কি যে দেখছিলাম ওই আহ net এ search করছিলাম আর কি তো অনেক type এর job আমি দেখলাম এই যে যে call center job call center job টা তোর কি কোনো idea আছে কি ধরণের job এইটা? আহ call center এ আমার এক আহ বন্ধু আর কি করছে

তো এইটা কি রকম call center মানে এইটা কি ওই যে এমন যে আহ phone এর যেটা call center হয়ে এই ধরে রাখো যে ওই jio, airtel, vodafone এই যে call center মানে আমরা সাধারণ public যে call করি সেই সব জিনিস call center না অন্য কিছু রকমের call centre

গুলো সেই call center এ আর কি যায় সেখান থেকে আমাদের সমস্যার আর কি সমাধান করে এবার তা ছাড়াও তার মধ্যে অনেক রকম ভাগ আছে call center এর মধ্যে কিছু মমম back end এর আর কি কাজ থাকে back office আহ থাকে আর পিছেও আবার international call ও আর কি ওইখানে নাকি চলে ঠিক আছে ওইখানে তাহলে মানে english এ কথা বলতে হয়ে international call এ তো এরকম আর কি ভাগ আছে কিছু কিছু তবে আমি তো দেখলাম ওই কিছু দিন আগে খবরে বেরিয়েছিলো যে ভুয়ো call center ভুয়ো call center তো এই গুলো মানে কিরকম এই গুলো কি ওই cheat fund type এর নাকি?

প্রতারক করে টাকা তুলছে লোকের কাছে আহ মানে call center থেকে ভুয়ো call center মানে call center এর নামে ওরা বিভিন্ন service দেয় লোক কে বিভিন্ন জায়গা থেকে data হয়ে তো collect হয়েছে তো তারা হয়ে তো direct phone করছে client কে বা customer কে customer কে phone করে হয়তো বলছে যে আপনার আহ এটা subscription নেওয়া আছে বা এরকম কিছু একটা কোনো কিছু product বিক্রি করছে বা কোনো কিছু service এর নামে হম phone করছে দিয়ে ওদের কাছ থেকে টাকা আদায় করছে এরকম ব্যাপার নাকি police এ raid করে ধরা পড়েছে তো police এসছিলো আমি দেখছিলাম ও আমি ভাবলাম ওই ওই ওই call center নাকি মমম এরকম call center তো আর কি আছেই যেইগুলো আর কি ভুয়ো কিন্তু original call center ও রয়েছে যেগুলো মানে really আর কি service দেয় হ্যাঁ আমি দেখছি তো job আহ job এ হ্যাঁ বিভিন্ন রকমের দেখাচ্ছে call center job হ্যা আহ jio centre, jio call center থেকে শুরু করে অনেক রকমের call center এর একটা job আছে যেখানে মানে পঁচিশ হাজার থেকে শুরু করে starting salary বা বিশ হাজার হ্যাঁ বিশ হাজারের মধ্যে পাওয়া যাচ্ছে এরকম আর কি search করলাম তো দেখছি আর কি দেখতে পারছি হম এরকম আছে কিছু কিছু মানে যে গুলোর salary আর কি বেশি সেই গুলো হয়ে তো international আহ call receive করে সেরকম call centre international call এ shift করলে আর কি তার salary টা একটু বেশি থাকে আবার ভুয়ো থাকে যেরকম ভুয়ো আমার এক বন্ধু এরকম আর কি একটা ভুয়ো জায়গাতে আহ চাকরির খোঁজ করতে গিয়ে আর কি আহ অনেক টাকা আর কি খুইয়েছে আহ একটা জায়গাতে আর কি private এরই আহ খ আহ খোঁজ খবর নিতে গেছে মানে online এ ঠিক আছে তো সেখানে registration করতে বলেছে সেই সঙ্গে

এবার যেই registration করেছে তারপর থেকে তাদের আর কোনো পাত্তা নেই

ও উম মানে টাকা পেয়ে গেছে আর website হ্যাঁ এইবারে ছেলেটা তো মানে বেশ গরিব ই ছিল এবারে ওতো গুলো টাকা দিয়েছে এবারে সে তো মানে চিন্তায় পরে গেছে গিয়ে যে এরকম কাজটাও কিছু হলো না টাকাটাও জলে গেলো সেই নিয়ে আর কি চিন্তা করছিলো অব্যশই এই এইখানে

interview এ পাস করতে পারলে দিয়ে job আর কি selection হয়ে যাবে এই আর কি training টেনিং হবে দিয়ে কাজ দেবে কাজ office এ কাজ করার নামে ওরা নিয়ে গেছিলো এবার গিয়ে রীতি মতো ওদেরকে training দেওয়াইছে মানে একটা session করিয়েছে session টেশন করিয়েছে session করার পর interview নিয়েছে interview পাস করেছে পাস করার পর ওকে বলেছে যে এখানে থাকা আহ খাওয়া বাবদ কিছু টাকা লাগবে আর একটা registration করতে হবে তো এই মিলে মোটামুটি আট দশ হাজার টাকা বা আহ র মতো একটা amount নিয়ে নিয়েছে তো নিয়ে নেওয়াতে হচ্ছে সেখানে তো উম টাকা পয়সা দিয়ে দেওয়া হয়েছে এবার সে কিন্তু উম already থেকে গেছে কাজ করছে এবার কাজ কিন্তু কিছুই না কাজ বলছে যে আরো ওর সঙ্গে আরো আহ ও যে joined হলো হ্যাঁ ও বলছে যে না মানে ওর senior সব বলছে যে আরো তুমি দু জনকে খুঁজে নিয়ে এসো মানে একটা marketing একটা ব্যাপার হ্যাঁ এই এই সমস্ত তো এইবার ও কোথায় খুঁজে পাবে? বলছে বন্ধু বান্ধব হোক যেখানে হোক একটা খুঁজে নিয়ে আসো তাহলে তুমি টাকা পাবে একটা খুঁজে নিয়ে আসলে সেখান থেকে তুমি commission পাবে হ্যাঁ তো এইটা হচ্ছে আহ একটা marketing policy বা একটা মানে এই একটা এরকম একটা company যেইগুলো এই সমস্ত কাজগুলো করছে তো এইবার ওরা বলছে যে এইটা product selling company direct selling যেগুলো company হয়ে যে সমস্ত company আছে অনেক তো এই রকম নাকি ওদেরকে দিয়ে কাজ করিয়েছে তো এইবার বন্ধুটা যা জিনিস পেয়েছিলো মানে ওখানে খাওয়া থাকা বাবদ আর registration fee নিয়ে একটা কিছু amount দিয়েছিলো তো তো সেই registration fee র কিছু একটা অংশ amount এর bag shampoo তেল এই সমস্ত কিছু দিয়ে হ্যাঁ দিয়ে দিয়েছে তো সেই সমস্ত জিনিস নিয়ে কিন্তু ও আর থাকেনি ও আবার ফেরত চলে এসেছে এইখানে চলে এসেছে হ্যাঁ ওই সাত দিন থেকে return চলে এসেছে দিয়ে বলে যে এগুলো আর কান ধরি এগুলো মানে এরকম ভুল আর কোনো দিনও করবো না মানে চাকরির নামে job এর নামে এরকম ভাবে লোক কে ঠকাচ্ছে তো এটা একটা বিশাল market এ একটা প্রভাব পরেছে হম এই গুলো মানে আমিও কিছু কিছু শুনছিলাম এ মানে এ তো তোর বন্ধুরই হয়েছে মানে একদম real ই বুঝতে পারছি মানে এমনই অবস্থা হয়েছে যে কোনো private job তো আর বিশ্বাস করাই অবস্থা মানে হ্যাঁ চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে হম হম একদম চিন্তার বিষয় ও আহ কাজ